sed : the stream editor এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব sed command ব্যবহার
কয়েকটি উদাহরণের মাধ্যমে করব
tutorial record করতে
ubuntu linux সংস্করণ 1204 os এবং gnu bash সংস্করণ 4224 ব্যবহার করছি
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
দরকারী তথ্য রূপে
linux terminal সম্পর্কে জানা উচিত
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
sed এর ভূমিকা দিয়ে শুরু করি
sed একটি stream editor
sed file একটি বিশেষ স্থানে টেক্সটের কিছু pattern খোঁজে
এটি কিছু display বা editing ফাংশন সঞ্চালন করে
editing ফাংশন যেমন মিলিত টেক্সটে সমাবেশ করা প্রতিস্থাপণ এবং মুছে ফেলা
কিছু উদাহরণ দিয়ে শুরু করি
sed command ব্যবহার করে print করা দেখবো
home ডাইরেক্টরিতে seddemo txt txt নামে একটি file রয়েছে
এখন এর বিষয়বস্তু দেখি
in file কিছু প্রবিষ্টি রয়েছে যেমন roll নম্বর name stream marks pass বা fail এবং ছাত্রবৃত্তির পরিমাণ
ধরুন এখন file দ্বিতীয় line print করতে চাই
এটি করতে terminal খুলতে keyboard ctrl alt এবং t কী একসাথে টিপুন
এখন লিখুন:
sed space একক উদ্ধৃতিতে 2p উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
এখানে 2 দ্বিতীয় লাইনের স্থান উল্লেখ করে
p সেই ক্রিয়া যা printing p নির্দেশ করে
এখন output দেখি
এটি সম্পূর্ণ file দেখায় কিন্তু দ্বিতীয় line দুইবার printed হয়েছে
এটি p ক্রিয়ার ডিফল্ট আচরণ
শুধুমাত্র দ্বিতীয় line print করতে
লিখুন:
sed space মাইনাস n space একক উদ্ধৃতিতে 2p একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
আমরা দেখি যে শুধুমাত্র দ্বিতীয় line printed হয়েছে
মাইনাস n silent mode জন্য যা সকল অপ্রয়োজনীয় ফলাফল আড়াল করবে
তারপর আমরা stream স্থান নির্ধারিত করি যা সম্পাদন বা প্রদর্শন করতে দরকার
আমরা দ্বিতীয় line নির্বাচন করতে চাই
আমরা যা নিতে চাই p সেই ক্রিয়া নির্দেশ করে অর্থাৎ দ্বিতীয় line print করতে
seddemo txt হল file name
এটি sed command সাধারণ syntax
এখন file অন্তিম line print করি
prompt মুছে ফেলি
এখন লিখুন:
sed space মাইনাস n space একক উদ্ধৃতিতে $চিহ্ন p একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন আমরা দেখি যে অন্তিম line printed হয়েছে
text editor ফিরে আসি
ধরুন আমরা 3 থেকে 6 পর্যন্ত print print করতে চাই
এটি করতে terminal লিখতে হবে:
sed space মাইনাস n space একক উদ্ধৃতিতে 3 comma 6p space seddemo txt txt
enter টিপুন
output তৃতীয় line থেকে ষষ্ঠ line পর্যন্ত দেখাবে
ক্রিয়ার পূর্বে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে যে কোনো ক্রিয়া উল্টানো যেতে পারে
তৃতীয় থেকে ষষ্ঠ lines বাদ দিয়ে সকল lines print করতে হলে লিখব:
একক উদ্ধৃতির পর seddemo txt txt
enter টিপুন
output প্রদর্শিত হয়েছে
slides ফিরে আসি
line addressing এবং context addressing
এই পর্যন্ত আমরা file lines নির্দিষ্ট করেছি যার উপর ক্রিয়া করা জরুরী
এটি line addressing হিসাবে পরিচিত
এড্রেস line সংখ্যা দ্বারা নির্দিষ্ট
এটি addressing এর একটি উপায়
addressing এর আরেকটি উপায় হল context addressing
lines যা নির্দিষ্ট context রাখে তাকে বিশেষ শব্দ বলে
actions বিশেষ শব্দে lines ক্রিয়া করতে চাইলে আমরা context addressing ব্যবহার করি
নিয়মিত এক্সপ্রেশন ব্যবহার করা যেতে পারে
একটি উদাহরণ দেখি
editor ফিরে আসি
say lines computers শব্দ রয়েছে ধরুন আমরা say lines print করতে say
terminal ফিরে আসি
এখন লিখুন sed space মাইনাস n space একক উদ্ধৃতিতে front slash opening বর্গাকার বন্ধনী cc closing বর্গাকার বন্ধনী omputers front slash p একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
computers শব্দ সহ lines প্রদর্শিত হয়েছে
আমরা বর্গাকার বন্ধনীর মধ্যে pattern লিখি
এটি বর্গাকার বন্ধনীতে match যে কোনো একটি বা উভয় অক্ষর মেলানোর জন্য
আমরা pattern মেলাতে চাইলে pattern front স্ল্যাশের মধ্যে লেখা প্রয়োজন
আমরা এটি file সাথে সাথে w বিকল্প ব্যবহার করে print করতে পারি
এটি করতে লিখুন:
sed space মাইনাস n space একক উদ্ধৃতিতে front slash opening বর্গাকার বন্ধনী cc closing বর্গাকার বন্ধনী omputers front slash w space computer আন্ডারস্কোর student txt txt একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
এখন সকল মিলিত lines computer আন্ডারস্কোর student txt txt file স্থানান্তর করা হবে
এখন computer আন্ডারস্কোর student এর বিষয়বস্তু দেখি
লিখুন cat space computer আন্ডারস্কোর student cat txt
enter টিপুন
আমরা প্রবিষ্টি দেখি আমাদের কাছে সেই প্যাটার্ন ও রয়েছে যা ভিন্ন files লিখতে পারি
prompt মুছে ফেলি
লিখুন sed space মাইনাস n space মাইনাস e space একক উদ্ধৃতিতে front slash electronics front slash w space electro txt txt একক উদ্ধৃতির পর মাইনাস e space একক উদ্ধৃতিতে front slash civil front slash w space civil txt txt একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
মাইনাস e একাধিক পদ্ধতি একত্রিত করতে ব্যবহৃত হয়
এটি দুটি files electro txt এবং civil txt তৈরী করবে
এতে কি রয়েছে to দেখতে লিখুন:
cat space electro txt
এটি electronics শব্দের সাথে প্রবিষ্টি প্রদর্শন করবে
এখন civil file বিষয়বস্তু দেখি
লিখুন cat space civil txt
enter টিপুন
এটি civil শব্দের সাথে প্রবিষ্টি প্রদর্শন করবে
আমরা অন্য tutorial commands আরো কিছু set দেখবো
আমি একই ফাইল ব্যবহার করব
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial শিখেছি sed
sed ব্যবহার করে print করা line addressing
context addressing
এখন
একই text file seddemo txt txt ব্যবহার করুন
6 থেকে 12th পর্যন্ত লাইনের records print করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য